দোকানের সামনে যে দোকানটি খোলা রয়েছে তার সামনে একটি স্কুটি দাঁড়িয়ে আছে এবং কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন ওখানে।

ছবিটিতে একটি দোকানের সামনের অংশ দেখা যাচ্ছে দোকানটির নাম নিউ ইহুদি ড্রাই ক্লিনিং ল্যাবরেটরীজ ওস্তাগার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে।

এবং বিভিন্ন রকমের দোকান দেখা যাচ্ছেছবিটিতে কয়েকটি বাইক স্কুটি সাইকেল দাঁড়িয়ে থাকতে হচ্ছেএকটি ই- রিকশাও দেখা যাচ্ছে এবং কয়েকজন ব্যক্তিকে ছবিটিতে দেখা যাচ্ছে ।

ছবিটিতে পরপর লাইনে দাঁড়িয়ে থাকা তিনটি দোকান দেখা যা। প্রথম দোকানটির নাম বি মহাপাত্র এন্ড কো ।

রাস্তার একদিকে লোহার রেলিং এর কাছে একটি বাইক দাঁড়িয়ে রয়েছে সাইকেল ও দাঁড়িয়ে রয়েছে।

সিঁড়ির দুই দিকে কাঠের বেরিয়ার দেখা যাচ্ছে এবং সিড়িতে একটি টিনের ড্রাম বসে রয়েছে।